ওহ দূরে অসংখ্য গাছপালার সমাহার দেখা যাচ্ছে।

ছবিটি একটি পার্ক -এর ছবি এইখানে একটি ময়ূর দেখা যাচ্ছে ।

একটির রং কালো ও একটির রং নীলাভ--

এখানে একটি সাদা টেবিল রয়েছে ও একটি নীল রংয়ের টুল রয়েছে।

ছবিটিতে একজন ব্যক্তির হাত দেখা যাচ্ছে।

ও জানলায় গোলাপি রংয়ের একটি পর্দা ঝুলছে একটি স্কুল ব্যাগ রয়েছে।

এছাড়া মেয়েগুলি সাদা রঙের জামা পরে রয়েছে এবং লাইফ জ্যাকেট পরে রয়েছে যেটার রং কমোলা। এছাড়া একটি যদি দেখা যাচ্ছে নদীতে জল রয়েছে ।

এইখানে সরস্বতী পূজা চলছে। এইখানে চার জন ব্যক্তি বসে রয়েছে ।

এছাড়া একটি সাইকেল -ও একটি মোটরবাইক দেখা যাচ্ছে।

স্টেডিয়ামটিকে ঘিরে নীল রঙের অনেকগুলি চেয়ার রাখা আছে এবং আশেপাশে অনেক গাছপালা রয়েছে।

দুটি ব্যক্তি দ রয়েছে দোকানের ভিতরে দেখা যাচ্ছে।

এবং ইট দেখা যাচ্ছে।

এখানে একটি ক্লাস রুমের ছবি দেখা যাচ্ছে।